হুম-ম এটা একটা তেল পাম্প অনেকগুলা গাড়ি দাঁড়িয়ে গেছে তেল নেওয়ার জন্য।

নানা রকম উম থালায় নামানো ফল।

এটা একটা নদী বড় নদী নদীর উপরে জাহাজ আ-আছে।